যদিও নীল নিউ জলপাইগুড়ি রয়েছে ।

যার মাঝ বরাবর ক্রস । মাঝ বরাবর--

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা উমেন্স কলেজ ।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি-ই একটা বিল্ডিং -এর সামনের অংশ।

অন্তত সকলেরই কাছে আছে আমার তো খুবই প্রিয় রংবেরঙের এই কফি মগ গুলি ।

আর এখানে আমরা একটা সেইরকমই টিচিং সেন্টার দেখতে পাচ্ছি।

সেখানে আমার মনে হচ্ছে যে এই ছবিটিতে দেখে ।

সেটাকে আমরা হালকাথা বলি উদ্বোধনী পুজো তো হয়।

যেন একটা নদীর খরস্রোতা নদী বয়ে আসছে চারিদিকে উঁচু উঁচু পাহাড়।

কয়েকটা গাছ রয়েছে এবং সুন্দর সুন্দর কিছু কিছু গাছে ফুলও ফুটেছে।

হ্যারিস স্পোর্ট এইখানে খেলাধুলার জিনিস--

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে।

প্রত্যেক দিন যদি আমরা যোগ ব্যায়াম করি তাহলে আমরা ফিট এন্ড ফাইন থাকবো।

পিচের রাস্তা রয়েছে তার উল্টো দিকে রয়েছে একটা --

এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মন্দির।

বাঙালিদের হুম বারো মাসে তেরো পার্বন।

তাদের নিজেদের পছন্দমতো খাবার খাচ্ছে। সামনে একটা জলের বোতল রয়েছে এবং এইদিকে তাকিয়েই পোজ দিচ্ছে।

তখন মনে একটা আলাদাই অনুভূতি আসে মনে হয় নিজস্ব একটা বাড়ি তৈরি হচ্ছে।

আর আমাদের নিত্য নিত্যদিনের জীবনে গ্রোসারি খুবই প্রয়োজন।

খয়েরি খয়েরি কালার করা রয়েছে এবং চারিদিকে যেন ব্যাস্ততম।

জল থেকে যেন মাছ খুঁজে বেড়াচ্ছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটা বাজার মতো।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে-এ একটা-আ--

দীপাবলিতে আমরা সকলেই বাজি ফোটাই।

একটা সুন্দর আলো জ্বলছে এবং সামনে অনেক বেলুনস রয়েছে রেড কালারের ।